এখানে একটি ঘর দেখা যাচ্ছে স্টেজ আছে আর পেছন দিকে ফুল দিয়ে সাজানো একটি গণেশ ঠাকুরের ছবি। সামনে একটি সোফায় দুজন বসে আছে। আর একটি বেঞ্চ আছে।

এখানে একটি জলাশয় আছে আআর সাইডে কিছু খেলার সরঞ্জাম আছে এই লাইট পোস্ট দেখা যাচ্ছে আকাশে মেঘ দেখা যাচছে ফোয়ারা আছে জল গুলো খেলছে।

আর একটি মোটা গাছের মধ্যে দুটি ব্য ব্যানার করা আছে আর রাস্তার মাঝখান দিয়ে একটি লোক বাইক চালিযে আসছে ।

এ আর বাগানের মাঝখানে একটি বোর্ড দেখা যাচ্ছে।